হুম ঠিক আছে। ওর সাথে অনেক দিন দেখাও হয়নি। দেখা করাটা উচিত বলেছিল অনেক বার দেখা করা কথা। সোম্যশান্ত্র ওই আমার সাথে মিফ ফ্র কাজ করতো।

হচ্ছে এ চন্দ্রিকার এ আরকি। চন্দ্রিকার সাথে এক সাথে জয়েন করেছি। চন্দ্রিকার।

তো ওই চন্দ্রিকার সাথে Join করেছিল। করেছেল। চন্দ্রিকা একই Batch এর কি। Batchmate আরকি। Basically । কারন ওই সময়টা আরকি এমন হয়েছিল। ঔ তখন আমি একটু ভালো কাজ টাজ করতাম তো লোকজন একটু আমাকে ইয়ে করত লোকজন appreciate করত। appreciate করত basically । হ্যা লোকজন কার্ড টাক শিখতো তো কার্ড শেখার সূত্রে এ এরকম হয়েছে যে। ওই বে নামটা কি। ভুলে গেলাম, সোম্যশান্ত আসতো। জিগেস করত। সবাই একটু জেগেস চিগেস করত, কে রকম ভাব, কি কাজ করতি, কি তো আমকে বলেছিল Trainig করাতে।

ও বললে যে ওর বাড়ি হচ্ছে ইয়া কৃষ্টপুর। না না কেষ্ট পুর আমি বললাম। হ তোমার তো কাছাকাছি বাড়ি। আমার তো অনেক দুরে। বলল কোথায়? আমি বললাম আমি বারি হচ্ছে দক্ষিনা আমার বাড়ি হচ্ছে ইয়েতে নামটা কি বজবলি। বললো বজবলি আরে আমার বাড়ি তো আখড়াতে। আমি বললাম তোমার বাড়ি আখড়াতে তাহকে কিভাবে ভাড়া নিয়ে থাকি। আমি বললাম ও। বললো তাহলে তুমি কি করে আসা যাওয়া আসা করো? আমি বললাম এইরম এইরমভাবে যাওয়া আসা করি। বললো ও বাহ্‌ তাহলে তো বেশ ভালোই হলো। তাহলে এক সাথেই তাহলে যাওয়া আসা করো তাহলে বাড়ী ভাড়া নেব না। বললাম দরকার নেই বাড়ী ভাড় নিতে হবে না। সেখান থেকেই ওর সাথে বন্ধুত্ব হয়ে গেল আর কথা বার্তা। না না সৌম শান্ত বাইক চালাতে পারত না শৌম শান্ত এখন চালাতে পারে কি না জানি না তখন বাইক চালাতে পারতো না। সৌম শান্ত একটা বাইক কিনে নিয়েছিল ওর বাইক নিয়ে আমি চালিয়ে চালিয়ে যেতাম আর কি। হ্যা ওর ওই স্ফিড ওর ওই যে স্ফিড যেটাতে করে আমি একশত পচিশ এর বাইকের স্পিড তুলেছিলাম ওর বাইক দিয়েই মা ফ্লাইওভারের ওপরে।

ও আচ্ছা বুঝলাম। দিও লজেন্স খাবো। খেয়ে নেব একটা লজেন্স। একটা লজেন্স যদি পাওয়া যায় তাও ভালো। না লজেন্স দেওয়ার জন্য বলছি না। আমি জোরে বাইক চালানোর জন্য যদি একটি লজেন্স পাই তাই ভালো।

কই একশতে তোমাকে বাইক দিয়ে।

এইতো শুনতে পাচ্ছো এবারে? হ্যা একটু নিচে চলে গেছিল। ওই যাই হোক গে । হ্যা ঝুলে গেছিল। Iktimization Fund মানে হচ্ছেে ওই তোমার যেটা যে কখনো ওয়ার এ Victim হয়েছে তাদের জন্য তাদের যে Fund হয় সেটা Fund । ওই যেকোন ওয়ার বা যাইহোক কিছুতে একটা যদি Victim হয়ে থাকে সেটার Fund ।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

হুম সে হয়েছে কথা বলার লোকজন পাচ্ছে না ফোন করেছে। হ্যা। আমি সেটাই তো ভাবছি যে ও পড়াশোনা নিজে কি কেরকমভাবে করছে।

আহ কিছু ওই কাজ বাজ একটু মেডিকেল course এর সেই সব কাজ বাজ করছি আর কি, চাকরি বাকরি তো পেতে হবে ultimately একটা, নিজের carriar গড়তে হবে না না সেরকম সরকারি চাকরির preparation নেয়া তো এখন আকাশে চাতক পাখির মতো বসে অপেক্ষা করা আর কি, আর কিছুই না হ্যাঁ সেই দিনকে দিন যা নিউস এ দেখছি সে সব যে ভাবে ছেলে মেয়ে গুলো বসে আছে চাকরির আশায় তো আর কি, তখন আর দেখে নিজেদের আর ইচ্ছা হয় না যে সরকারি চাকরির দিকে পা বাড়াই, তাদের দেখেই তো আঁতকে উঠি না

মিডিয়া যা দেখাচ্ছে তাই আমরা দেখছি হয়ত, জানি না সেটা কত সত্যি বা মিথ্যা মানে যোগ্য রা যে কতটা পাচ্ছে সেটাতে সন্দেহই আছে সেটাই সেটাই হম হম হম

তাহলে থাহলে আমরা কাকে কি বলবো, তাই না মেয়ে পার্থারের উনিও তো এক সময় শিক্ষা মন্ত্রী ছিলেন তো উনিই কি করলেন? চারদিকে যা দূর্নীতি আর কি মানে কাজ বাজের অবস্থা খুবই খারাপ আর কি চারদিকে যা দূর্নীতি চলছে তা তোমার কি খবর বলো তুমি কি করছো এখন? তো ভালোই হয়েছে সরকারি চাকরির কোন preparation চলছে নাকি? সেই হ্যাঁ এটা ভালো তুলনাটা ভালো

এই সব দেখে আর সরকারি চাকরির প্রতি আর মোহমায়া ত্যাগ করে দিয়েছি, এখন ওই private দিকই ঠিক আছে যেটা থেকে private যেদিকে একটু চাকরির ব্যাপারটা বেশি সেদিকে যাওয়াই better দেখা যাক এরপর কি হয়, তাও উম একটা চা~ চাকরি বাকরি তো একটা দরকারি, এখন বর্তমানে যা অবস্থা বাজার দরের যা অবস্থা সবাই মানে ঘরে একজন, আগে যেই রীতিটা ছিলো যে এখন ছেলে চাকরি করবে এখন আর সেই রীতি বোধহয় নেই

হ্যাঁ অবশ্যই মানে বাজার দরের যা অবস্থা একজনের income এখন একটা family চলে না হ্যাঁ সেই দরকারি এখন সবারই দরকার এখন প্রত্যেকেই কিছু না কিছু earning দরকার

হ্যাঁ মানে যে জিনিসের যা দাম তার থেকে আঠেরো শতাংশ বেশি আবার দিতে হচ্ছে

Payment করতে হচ্ছে সেটাই সেটাই ওটাই একটি সমস্যার আরকি সা~ সাধারণ মানুষের পক্ষেতো এইগুলো সব সময়ই eighteen percent বেশি দিয়ে জিনিস পত্র কেনাও ইয়ে করা সম্ভব হয়না এটাই হচ্ছেই অসমস্যা হম সেইটাই আর এখন মানে বেশিরভাগ যারা এখন এই চাকরি বাকরি হচ্ছে না তাদের মনে বেশিরভাগই হয়তো কোনো ঘরোয়া ব্যাবসায়ী তাদের নিজেদের থেকে family business এ ঢুকে যাচ্ছে এখন

চাকরি থাকবে এটা একদমই তাই, এবং শুনছিও সেটাই এবং শুনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি office এ শুনছি তাই যে তাদের নাকি আর ওই মানে মার man power আর লাগবে না মেশিন power টাই এখন সব হয়ে গেলো হ্যাঁ young genaretion actually দেখছে না

সেগুলো অবশ্যই অবশ্যই করা যায় সেগুলো একটা আলাদা ব্যাপার

হতে পারে না সেটাই সেটাই সেটাই সেটাই সেটাই সেটাই হচ্ছে কথা না না এটা একদমই তাই এটা একদমই তাই নিজে brand হতে পারলে তখন এমনি সব হয় যাবে সেটাই হচ্ছে কথা, একদিকে এটা ভালোই হ্যাঁ না না না ব্যাপার না খালি ছোটো করে সবার কাছ থেকেই আমরা কত কী শিখতে পারি না। না না সেটা অবশ্যই এখন হয়তো হবে না কিন্তু আজ আজ থেকে দশ বারো বছর পর দশ কুড়ি বছর পর কেন হবে না নিশ্চয়ই হতে পারে, আজকে কার কখন ভবিষ্যতে কি হতে পারে সে তো আমরা কেউ জানি না

উম আমার মনে হয় ব্যবসা করার জন্য নিজের একটা আলাদা mind set দরকার যে করবো তো সবার ব্যাবসায় নামলে সবাই যে আর লাভবান হবে তা নয় তো ব্যাবসার mind set নেই তো আমি নেবেই বেকার বেকার ওদের এক লাইনে ভিড় বাড়ানো হ্যাঁ সেটা তো আহ এখন বুঝতে হবে যে তোমার এখন আছে কি না আহ হ্যাঁ আমার তো মনে হয় হ্যাঁ ভালোই আছে কারণ সবসময় তো business mind set ই ঘোরে ঘোরা ফেরা করে আরকি কোনদিকে কি লাভ হবে কোনদিকে কি ক্ষতি হবে তো এটা হ্যাঁ এটাতো সবার থাকে না না সবার মানে ওই business করবো, নিজের তো একটা সব সময় mind set দরকার নাহলে ওই একই প্রথিকের প্রথিক হয়ে লাইনে ভিড় বাড়িয়ে লাভ নেই

ভালো business দাঁড় করাতে পারলে তো বেশ ভালোই আর কি না সেটা না তোমার business টা তো পুরোটাই আলাদা হ্যাঁ সেটাই সেটাই সেটাই হচ্ছে কথা চাপ থাকে হ্যাঁ অনেকটা তো চাপ থাকবেই নিজের finance এর চাপ আহ financial চাপও যেমন নিজের উপর মানুষের কি কের মানুষের কথার চাপও তোমার উপর মানে সবটাই আর কি নিজেকে হম সেটাই সেটাই হচ্ছে কথা

দেখা যাক এরকম যে যা হয় আর কি, ভবিষ্যতে দেখা যাবে কি হয় আহ হ্যাঁ সেটাই এখন তো আমার মনে হয় young genaretion কে এরমকম কোনো course ভিত্তিক লাইনেই যাওয়া উচিত যাতে তারা একটা মানে proper একটা কিছুতে চাকরি পেতে পারে কারণ শুধু General knowledge পড়ছি ঠিক আছে general knowledge পড়ার পাশাপাশি কিছু একটা করা দরকার যেটা যেটা মানে সরকারি চাকরি নাপেলেও অন্য একটা দিকে আমার security আছে আমি পেতে পারি আর কি সেইটাই হচ্ছে কথা নাহলে শুধু ওই general knowledge এর উপর আহ ভোর করে তো আর চলবে না না হ্যাঁ অনেক~ অবশ্যই অনেকে আছে তবে হ্যাঁ সরকারি চাকরিতেও আমার মনে হয় preparation তাদেরকেই একদম চোখ নাক বুজিয়ে নেয়া উচিত যারা নিজের উপর confident যে হ্যাঁ আমি পাবোই নাহলে নিজের উপর confident না থাকলে আমার মনে হয় না বছরের পর বছর ঘষে ঘষে সরকারি চাকরি পড়া করে লাভ আছেকোনো, নিজের উপর confident থাকলে তবেই করো না হলে ওই পাঁচ ছ বছর ঘষে মেজে ultimately কিছুই হবে না হম সেটাই সেটাই আর যারা একদম confidently একদম আমি পাবোই তারা কিন্তু ওই দু তিন বছরের মধ্যে পেয়েও যায়, যারা একদম confidently না আমি এটাই করবো আমার অন্যদিকে যাবার ন্যেক ন্যেক নেই তো তারা কিন্তু সে ক্ষেত্রে পেয়ে যায় যেমন ওই IASIPS তো এরা কিন্তু মানে even recently যে বিভিন্ন IASIPS officer দের যে নাম শুনি তাদের ছবি তো তারা কিন্তু অনেক কম বয়সেই অনেক অনেক একটা ভালো জায়গার idea জায়গায় চলে গেছে তারা কিন্তু সেটার উপর কন অবশ্যই কতটা খেটেছে তারা হম সেটাই কতোটা খেটে তারা ওই শুধু মাত্র ওইটার উপরেই focus ছিল, অন্য দিকে তারা দেখো সেই সময় হয়তো কোনো ইন্টারনেট কোনো কিছু হাঁটা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ছিলো তারা, কিন্তু এখন কার ওই তো আর হবে না এখন একটু ঘাঁটি একটু ইন্টারনেট করি অবশ্যই ভাগ্য থাকে কিন্তু নিজের তো নিজের capacity টাই বেশি ভাগ্য তো অবশ্যই থাকতেহবে না আমার মনে হয় মানে ভাগ, নিজের কর ভাগ্যটা কর্মের উপর নির্ভর করে কর্ম কখনো ভাগ্যের উপর নির্ভর করে না শোন না না না ও সে আমার এসব বিষয় নিয়ে ভালোই লাগে আমার এইগুলো বেস ভালোই লাগে চাকরি বাকরি সে চাকরি বাকরির কথা তুললে কথায় কথায় অনেক কথাই আসে আর কি এসব যা হার চাকরি বাকরির অনেক কথাই আর কি আসে, আসলে সেরকম তো আলোচনার জায়গা হয় না না যে চাকরি বকরির এসব বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবো

আর মানুষ এখন সময় পেলেও আর কি মনে করে ইন্টারনেটেই এই সময়টা কাটাই বরং মানে অন্য কিছু নিয়ে সময় কাটাতে কন কনে সেটাই

তাহলে এখন তো মানুষ জন even এখন ইউটিউবে মানে এখন মানুষের earn করার ক্ষেত্রে বিভিন্ন রকম মানে নোংরামো বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে এ এতো চারদিকে ছড়িয়ে গেছে এখন, মানে দেখেও নিজ মানে নিজেদেরই মনে হয় কী অরুচিকর লাগে যে এই এই সব এখন মানুষ করছে video মানে নিজেদের ব্যাক্তিগত জীবন নিয়ে মানুষ এখন আরো কোনো ব্যাক্তিগত নেই তারা সেটা এখন অব্যাক্তিগতই হয়ে গেছে তাদের এখন বিভিন্ন বিষয় নিয়ে ইউটিউবে video তাদের কার কি হলো জীবনে কার কি না হলো সব কিছু নিয়ে এখন মানে এটাও একটা earn করার জায়গা হয়ে গেছে মানুষের কাছে, মানে creativity দেখানোর যে জায়গাটা ছিলো আগে ইউটিউব এখন আর সেটা নেই এখন ওই পয়সা কামাবো ব্যাস that's it

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার অন্য একদিন কথা হবে হ্যাঁ হ্যাঁ নিস

hello sir শুনতে পাচ্ছ?

হ্যাঁ তো আমরা এখন যে topic নিয়ে কথা বলব সেটা হচ্ছে sports তুমি কি কি sports like করো? প্রকৃত হচ্ছে ভাই আমরা তো সবাই বাংলাদেশি ছাড়া বাকি সবাই আমরা আপনার খেলাধুলা প্রেমিক। আমরা সবসময়ই খেলাধুলা পছন্দ করি তো সেই সুবিধার্থে আমি অনেকগুলো খেলাই পছন্দ করি। আর সেগুলা বিশেষভাবে আপনার cricket খেলা পছন্দ করি, ফুটবল খেলা পছন্দ করি।

তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এগুলো আমার কাছে খুব ভালো লাগে কারণ ছাড়া কারণ আমাদের এগুলেই দেশে বেশি প্রচলিত এখন আমরা এগুলাই খেলা,

এজন্যই আর কি ভায়া। আপনার কোনগুলো পছন্দ ভায়া?

পরে আমি যখন class nine এ পড়াশোনা করি তখন আমার খেলাধুলার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠি এবং খেলাধুলা দেখার জন্য আমি, সবগুলো খেলা দেখার জন্য আমি অনেক অনেক অনেক আমি favour করতাম আরকি। ও আচ্ছা আচ্ছা তো cricket খেলার মধ্যে কোন এরকম কোন ঘটনা বা এরকম কোন খেলার কথা মনে আছে যেটা তোমার খুব ভালো লেগেছিলো বা তোমার অনেক, এখনো মনে আছে এরকম কোন event বা এরকম কোন খেলার কথা মনে আছে বা আমার তো অনেক গুলাই মনে আছে, তোমার একটা শুনি আগে।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 যেখানে বাংলাদেশের ওই যে আপনার বাংলাদেশের সাথে খেলা হয়েছিল সেখানে মামুদউল্লা যে ম্যাচটা যে জেতালো সেই ঘটনাটা ভাই আমার অনেক অনেক ভালো লাগছে সে জন্য, সে জন্য শুধু আমি না, আমাদের পুরো বাংলাদেশের,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 যত দর্শক বা খেলোয়াড় যারাই ছিল না কেন সবাই অনেক emotional হয়ে, হয়ে পড়ছে, ওই খেলাটায় আমার অনেক অনেক ভালো লাগছে এবং হৃদয়ে দাগ কেটে যাবে ওই খেলাটার জন্যে, এবং আমি অনেক অনেক খ্যাতি ছিলাম ঐ খেলাটার জন্য। actually হ্যাঁ আমারও কথাটা খেলাটার কথাটা মনে আছে নিধাস trophy টার শেষের দিকে রুবেল হাসান বা সৌমো সরকার যখন bowling করতে ছিল তো, ওই time এ খেলাটা আসলে turn over করে একটু ঘুরে গেছে। মনে করো যে আঠারো over পর্যন্ত খেলাটা আমাদের হাতেই ছিল। তো ওই দুইটা ওভার ই খেলাটা সম্পূর্ণ। তাদের দলে তাদের পক্ষে চলে গেছে বিশেষ করে দীনেশ কার্তিক।

তাকে bowling দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি, কারণ ঠিক হয়নি তখন আর কি কারণ একটা regular pressure pressure রাখা উচিত ছিল তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ obviously ভাইয়া। কেননা আপনার এসব খেলাগুলো অনেক যতোই আপনার over যতোই আপনার শেষের দিকে যাবে ততই কিন্তু খেলাগুলা আপনার দুইদিকে কিন্তু possibility টা আছে দুই দিকে জেতার possibility আছে। সেই জন্য আমাদেরকে অবশ্যই, আহ তখনই আমাদের দরকার ছিল যে আমাদের একজন genuine প্রকৃতপক্ষে যে pressbowl করে এরকম একজন pressbowl pressbowler কে রাখা উচিত ছিল। যেন আমরা ওদের কে চাপে ফেলতে পারি। এমন কি আমরা যেন তাদেরকে, কোন ভাবে ওরকম সুযোগ না দিয়ে জানো না তারা আজকে দুম করে খেলতে পারে বা তারা আমাদেরকে তারা আমাদেরকে pressure ফেলতে পারে এরকম সুযোগ না দেয়ার জন্য আমাদের একজন pressure রাখা আমাদের অনেক অনেক important জরুরি ছিল ভাইয়া।

ও হয়তো এরকম চাইছিল যে ভারতকে পুরো pressure রাখতে। হয়তো pressure রাখতে রাখতে সে continuously রেখেই যাচ্ছিল এবং,

এ ব্যাপারে professional captain হিসাবে সে যদি থাকতো like even ধ্বনি, রিকি পন্টিং এদের মতো হইতো যদি তার চিন্তাভাবনা বা মাশারফিরে মত তাহলে সে, অন্য রকম তার একটা schedule থাকতো বা হয়ত দেখা যাচ্ছে খেলার শেষে একটা regular pressure রাখত। যাই হোক এটা একটা part of part of game এটা খেলার একটা অংশ কোন কিছু বলার নাই এটা হতেই পারে স্বাভাবিক তো, আর কোন খেলার কথা মনে আছে cricket এ ধরো স্মরণীয় ঘটনায় নিধাস ট্রফি বাদে?

সেখানে আমরা হয়তো আপনি আপনার মনে আছে যে যখন আমাদের সাথে ইন্ডিয়ার সাথে আপনারও যে match টা ইংল্যান্ডে করায়, সেখানে আমাদের যেই match টার কথা আসলে ওই match টা আমাদের সবারই মনে থাকবে ভাইয়া। বরঞ্চ, ওই match টাতে এমন কিছু কিছু বিষয় ছিল যেগুলো আমাদের জন্য কি মানে প্রকৃত অর্থে এক তো মানে অশোচনীয় যেগুলো আমরা মেনে নিতে পারি নাই। আমাদের সাথে Injustice করা হচ্ছে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে match টা তে হয়তো বা আপনি নিজেও জানেন ভাইয়া সেখানে আমাদের লিটন দাস, লিটন দাস opening করছিলো হলো লিটন দাসের সেই অগ্নিঝরা ব্যাটে আমরা বৃষ্টির মধ্যেও আমরা বৃষ্টি পর আজ পর্যন্ত ভালোই,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 তবুও আমাদের কেন একটা জয় দেয় নাই। পরে আমাদের কে বৃষ্টির মধ্যে খেলার জন্য বাধ্য করেছে এক প্রকারে। আপনি হয়তো বা জানেন, যদি কিছু আপনি বলতেন আরকি ভাইয়া।

ঠিক যেভাবেই হোক ইন্ডিয়া আসলে চায় যে তাদের আধিপত্ত টা ধরে রাখতে। তুমি notice করছো কিনা জানিনা। এই কিছুদিন এই last world cup এ বিগত world cup এ যখন, একটা hype create হয়েছিল একটা hype সৃষ্টি হয়েছিল যে ভারত পাকিস্তান খেলা হবে। তো ভারত পাকিস্তান আসলে খেলা হয়নি final লে। তারা ভারত তো আগেই বিদায় নিয়েছিলো right মনে হয় ভারত আগেই তো বিদায় নিয়েছিল নাকি?

তো এখানে দেখা যাচ্ছে যে ভারতকে আসলে support দেয়া হয়েছিল ICC বরাবরই support দেয়। high secretly খুব গোপন ভাবে তারা support দেয়। যাতে তারা, some how হবে আরকি এবং তুমি জানো কি জানিনা ICC আসলে একটা অনেক একটা ভালো একটা amount পায় ইন্ডিয়া ICC amount থেকে। ওদের একটা help হয় যার কারণে ICC support করে ইন্ডিয়াকে। বিভিন্নভাবে আমি দেখি তুমি বুঝতে পারবে। যার কারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার, আপনার final খেলাটা যদি ইন্ডিয়া বা ইন্ডিয়া বনাম যদি পাকিস্তান খেলতে পারে তাহলে ICC জন্য বিরাট অংকের একটা তাদের জন্য একটা মানে amount এর লাভ হয়। তারা সে জিনিসটা জানে। এরপর হচ্ছে সারা বিশ্বের মানুষ খেলাটা দেখবে আর তাদের মত চমকে উঠবে। একটা বিষয়কে হয় তারা আপনার মানে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য তারা সব সময় ইন্ডিয়াকে যে আপনার ওভাবে support করে।

হম হম হম yes yes এটার কথাই বলতেছি তো, এভাবেই আসলে আমরা injustice আমরা আসলে এভাবেই ই পাইনা। আসলে ICC কাছে আমাদের কোনো দাম নেই, বিশেষ করে cricket খেলায়। কারণ তারা যেভাবেই হোক যখন খেলাটা ইন্ডিয়ার সাথে হবে তখন ইন্ডিয়ায় কে জেতানো হবে। এটা সেটা, সেটা বড় ধরনের খেলা হোক বা মাঝারি খেলা হোক।

হ্যাঁ হ্যাঁ আপ্তে ভাইয়া তবে আমি এখানে ওই series এ যাওয়ার আগে আমি ওই আপনার অ্যাডিলেড মাঠে যে আরেকটা বিষয় আমার খুব এখন মনে আছে ওই সেইটা নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে যখন আপনার বিরাট কোহলি মনেহয় ব্যাট করতেছে, বিরাট কোহলির ব্যাট করতেছে তখন একটা ওয়াহব এর জন্য may be bouncer হয়েছে may be ওই bowl টা তে তখন আপনার আম্পায়ারের,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

সেখানেও আম্পায়ারকেও আম্পায়ারকে ইন্টারফেয়ার করার পরে ওর নিজের যে সিদ্ধান্ত সিদ্ধান্তটাকে সর্বোচ্চ পর্যায়ে এসে এ করার জন্য আম্পায়ারের উপর এক একপর্যায়ে একপর্যায়ে সে জোর খাটাছিলো যে এটাকে no ball ডাকে। কিন্তু এ বিষয়টা আমি আর কখনো একটা cricket বিশ্ব আমার মনে হয় না যে এটা, এটা ভালো দিক থেকে নেবে বিরাট কোহলি কে আমি মনে করি না। আপনার কি মনে হয়? না না আসলে আমার এটা মানে এরকম মনে হচ্ছে যে কারণ বিরাট কোহলি দেখা যাচ্ছে, বিরাট কোহলি খুবই উন্নত মানের মানে মান সম্মত একটা উচ্চ মানের player সে এরকম আসলে মাসুদ আসলে cricket এ, এরকম অনেক বিরল ঘটনা আছে যেগুলো আসলে বিশেষ করে ভারত পাকিস্তানের মা ম্যাচে এই ঘটনাগুলো ঘ ঘটেছিল। এবং ভবিষ্যতে যতো খেলা হবে, যেহেতু তুমি দেখতে পাচ্ছো যে দেখেছো বা শুনছো ভারত পাকিস্তানও আসলে ভারতের মাটিতে কখনই খেলতে যেতে চায়না এবং ভারত ও যেতে চায়না এটা রাজনৈতিক একটা পরিস্থিতির অবস্থা। so আসলে এটা, এটা মনে করো sledging master বলা হয় এই অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়া আসলে এর থেকে বড় sledging করে তারা আসলে খেলাটাকে যখন দেখা যাচ্ছে যে তারা হেরে যাবে।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

সেখানে কিন্তু বিরাট কোহলি কিন্তু এক দিকে মাঠে ওই কামটাই করছিে। তার ধরতে গেলে তার ওখানে কিন্তু অনেকগুলো দোষ ছিল but সেগুলো করে কিন্তু চাপা পড়ে গেছে, পর, তার কারণ ছিল যে তার ইন্ডিয়া একটা বড় টিম। ইন্ডিয়া কে বলার মতো কিছু নাই এজন্য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 কারণ আপনার প্রত্যেকটা player তো চাই যে তাদের best টা দিয়ে জেতার জন্য। এখন আমাদের ভারতের player হচ্ছে যে আপনার ওখানে গিয়ে যদি best টা দেওয়ার পরও যদি তারা যদি মাথা পিছু, অসাবধানতা কিছু সুবিধার অভাবে যদি আপনার তারা যদি, তারা যদি জিতে পারে, না নিজেদের খেলাটা না নিজেদের কাছে নিয়ে আসতে না তাহলে সেখানে কিন্তু player দেরই অনেক আক্ষেপ থেকে থাকে।